সাদা রঙ্গের অনেকগুলি গাড়ি দেখতে পাচ্ছি।

কাঠের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

এখানে একটা বড় রুম আছে।

উপরে কয়েকটি কালো রঙের লাইন -এর তার রয়েছে।

বড় একটা ব্রিজ লক্ষ করা যাচ্ছে।

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

কয়েকটা বাইক লক্য করা যাচ্ছে।

উপরে দুইটা নীল রঙ্গের বোর্ড রয়েছে।

লোহার একটা বেড়া লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড়ো অনুষ্ঠান বাড়ি দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

এখানে একটা বড় রাস্তা দেখতে পাচ্ছি।

এখানে একটা ছোট গ্যারেজ আছে।

সাদা রঙের একটি গাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

লাল ও সাদা রঙ্গের দুইটা বস্তা দেখা যাচ্ছে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

অনেকগুলি ছোট বড়ো গাছ দেখা যাচ্ছে।

বসার জন্য একটি লোহার চেয়ার দেখতে পাচ্ছি।

নিচে অনেকগুলি ছোট ছোট ফুলের টব রয়েছে।

অনেকগুলি মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি বড়ো বড়ো গাছ রয়েছে।

সাদা ও কালো রঙ্গের কয়েকটা গাড়ি দেখতে পাচ্ছি।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

এইখানে একটা বড় বিল্ডিং আছে।

সাদা একটা কাটের আলমারি লক্য করা যাচ্চে।

দেওয়ালে একটা সাদা রঙের টেবিল ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় কাপড়ের দোকান আছে।

কালো রঙ্গের দুইটা বসার জন্য চেয়ার দেখতে পাচ্ছি।

কালো রঙের একটা বাইক লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

দুইটা কালো রঙ্গের ড্রাম আছে।

জলের মধ্যে দুইটা মহিষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

কালো রংয়ের একটা ড্রাম দেখতে পাচ্ছি।